ট্রেন্ড নিয়ে দাঁড়িয়ে আছি ভিডিও করছে ক্যামেরা নিয়ে আশেপাশে দেখা যাচ্ছে অনেক লোকজন এবং অনেক গাড়ি |

তো চিত্রটিতে দেখা যাচ্ছে এটি একটি খেলার মাঠ মাঠটি দেখতে বেশ সুন্দর সাইডে দেখা যাচ্ছে একটি বড় বিল্ডিং।

অফিস -টি বেশ লম্বা এবং অনেকটি জায়গা জুড়ে ওপরেও রয়েছে বড় বিল্ডিং সামনেই রয়েছে গ্রাউন্ড গ্রাউন্ড -টা দেখতেও বেশ ভালো ।